আ ট্যুরিজম ডিপার্টমেন্ট - এ দুহাজার সতেরো আঠারো উম সালে এটা তৈরি হয়েছিল।

এটা একটা মেলার ছবি। একটা দোলনা আছে। উ-উ-ম অনেকে দোলনাতে দুলছে। হ্যা পিছনে অনেকে দাঁড়িয়ে আছে।

দুপাশে দুটা কুকুর এবং পেছনে একটা কুকুর বসে আছে।

ধারে গাছ আছে আহ এ সে নদীর ধারেও কিছু লোক আছে এবং চারিদিকে লাইট জ্বলছে। লাইট -এর ছবিগুলি নদীর জলে পড়ছে।